এখানে বক্স অফিস লেখা দেখা যাচ্ছে।

এবং সবগুলো জিনিস দোকানে থাক থাক করে রাখা রয়েছে একটি চেয়ার দেখা যাচ্ছে।

কিছু গাছ দেখা যাচ্ছে এবং দূরে পাহাড় দেখা যাচ্ছে।

এবং বাস স্ট্যান্ডটির সামোনে হাই রোড দেখা যাচ্ছে।

ভেতরে টেবিলটির ভিতরে অনেকগুলো মিষ্টি সন্দেশ ও নানা কিছু দেখা যাচ্ছে।

এটি কোচবিহারের নিউ কোচবিহার রেলস্টেশন ।

আ উল্টোদিকে অনেকগুলো চার চাকা গাড়ি বাস টোটো দেখা যাচ্ছে এবং--

দোকানটির উপরে একটি ব্যানার লাগানো রয়েছে।

দোকানে জিনিসগুলো থাক থাক করে রাখা রয়েছে।

শোরুমের সামনে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে।

এখানে একটি ঝর্ণা দেখা যাচ্ছে।

উম পাথরের উপরে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে।

বাসস্ট্যান্ডেটির পিছনে একটি টাওয়ার দেখা যাচ্ছে এবং--

জামা দেখা যাচ্ছে এবং সামনে আ কয়েকজন লোককে দেখা যাচ্ছে এবং সামনে একটি বাইক দেখা যাচ্ছে।